আচ্ছা সমস্থ কিছু তথ্য আমি জেনে নিলাম কেমন আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি আহ অমর-নাথ যাত্রা থেকে ফিরে এসে আমি আর আমার বাবা-মা কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম, তোমার সাথে কথা বলার খুব আগ্রহ ছিল। সেখানে যাওয়ার ও খুব আগ্রহ ছিলাম আমরা, ও আমার বাড়িতে তো সবাই তোমার কথা শুনে আহ ভাবছিল যে অমর-নাথ একবার যাওয়ার কথা তাই ভাবলাম তোমাকে জিগেস করি,

আসলে কি বলতো? আগের থেকে যদি একটু তোমার থেকে খোজ নিয়ে রাখি, তাহলে সেখানে গিয়ে আর খুব বেশি সমস্যা হবে না মানে তাই ভাবলাম জিজ্ঞেস করি তুমি যদি একটু আমাকে আগে বলতে তাহলে ভালো

হ্যাঁ ভারতে অমরনাথ মন্দির, প্রথমে জানতে হবে কোথায়? আচ্ছা বল তাহলে অমরনাথ মন্দিরটা কোথায়? অমর-নাথ যে প্রবিত্র মন্দির বা অমতাত মন্দির প্যাসল গ্যাও থেকে প্রায় উন উনত্রিশ Kilometer দূরে তিন হাজার আটশো আস্টাআশি Meter উচ্চতায় আবস্থিত। অমর-নাথ মন্দিরের অনেক রহস্য আছে সেগুল আমি তোমাকে বলব। আচ্ছা বল। আমি যতদূর জানি এর স্থানটি মাতা সীতার একান্নটি শক্তিপিটের একটি, এই স্থানে মাতা সীতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল, এবং ধর্মীয় বিশ্বাস রয়েছে অমরনাথ গুহাই,

আমি যতদুর শুনেছি ভগবান শিব সি আমরনাথে গেছিলেন, কিন্তু কেন গেছিলেন? কারন অমরনাথ গুহার পুরান এর কাহিনীতে আছে, সব চেয়ে বিখ্যাত একটা কিংবদন্তি যার একটা ভগবান শিব এই স্থানটিকে, অমরত্তের গোপনীয়তা বা দেবি পার্বতির সাথে মহা বিশ্বের প্রক্রিয়া ভাগ করার জন্য বেছে নিয়েছিলেন এখানে তাহলে দেব সতীর তাহলে কোন অংশ পড়েছিল? এখানে অমরনাথের শক্তি মায়াময় শরীরের অংশ গলা অনঅনন্ত নাক, দিলা পেহেল গাঁ এর কাছে অবস্থিত এই শিব লঙ্গ দর্শনের জন্য, উপলব্ধি হলে জুলাই ও আগস্ট মাসে এই মন্দির টি তীর্থ যাত্রার জন্য খোলা হয়, কথিত আছে এখানে দেব সীতার গলা পড়েছিল। আচ্ছা অমরনাথ গুহার ভিতরে কি আছে? কি দেখেছো তোমরা? ঐ গোহাটি হিন্দু তীর্থযাত্রী দের জন্য খুবই পবিত্র, কারন এর বরফের উপাদান গুহার ভেতরে বরফের স্তম্ভটি বড় লিঙ্গম নামেও পরিচিত, যা ভগবান শিবের মুর্ত প্রতিক, দুটো ছোট তুষার ক্যালেকমোয়ী পার্বতি বা তার স্ত্রী পুত্র গনেশ কে প্রতিনিধিত্ব করে। আচ্ছা এই অমরনাথ মন্দির কি প্রাকৃতিক ভাবে সৃষ্ট নাকি মানব সৃষ্ট? এটি প্রাকৃতিক ভাবে গঠিত শিব লিঙ্গম দেখতে হাজার হাজার ভক্ত এখানে আসে কিন্তু এই তেরো হাজার পাঁচশো ফুট উপরে গুহা মন্দিরে, বিশ্বাসঘাতক পথের মধ্য দিয়ে কঠিন যাত্রার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাবে ওখানে, এবং যতদূর শোনা গেছে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট কিন্তু মানুষের বিশ্বাসে। আচ্ছা এই অমরনাথ যাত্রায় কী হয়? হিমালয়ের উচুতে ভগবান শিবের গুহার মন্দিরে বার্ষিক অমরনাথ এর যাত্রা শুরু হয়, এই তীর্থস্থান গুলির মধ্যে একটি প্রতিবছর লখ্যাধিক তীর্থযাত্রী মাজার জিয়ারত করেন, এবং এখানে আনুশঠানিক ভাবে যাত্রা শুরু করেন, কোন সরকারি রেকর্ড নেই কিন্তু তবুও জানা যাই এই হিমালয়ের এই উচুতে প্রচুর যাত্রী অমরনাথা যাত্রাই আংশ গ্রহন করেন। আচ্ছা এই অমরনাথ যাত্রা কী ভাবে হয়? তোমাকে প্রথমে শ্রিনগর বা পেহেল গ্যাউতে যেতে হবে, পায়ে হেটে তুমি শুরু করতে পারব,

Kilometer অনেক Kilometer দীর্ঘ এবং মানুষ কে এক-দুদিনের মধ্যেই একটি সারকিট সম্পন্ন করতে হবে, যাই হোক নিরাপত্তার কারনে এই রুটে অনেক কিছু নিষিদ্ধ। তুমি বললে অমরনাথে পায়রা রয়েছে, কিন্তু সেই পায়রা দুটা কেন আছে? এক জোড়া পায়রা গুহায় মিলিত হয়ে ছিল, তারা শিক্ষা শুনেছিল আমরত্ত লাভ করেছিল, কথিত আছে যে গুহার মাঝে মাঝে দুটি পায়রা থাকে, তাই অমরনাথের যাত্রার সময় গুহায় একজোড়া সাদা পায়রা দেখা অত্যান্ত শুভ, এবং শুভ বলে মনে কয়া হয়, যদি কেউ যায় ওখানে এবং তার দুটি পায়রা দেখতে পায় তাহলে তাদের,

আচ্ছা এই অমরনাথের কি সবাই যেতে পারে? মানে মহিলারাও কি যাত্রা করতে পারে?

অমরনাথের যাত্রার বয়স সীমা তাহলে তোমার কত মনে হয় তেরো বছর? হ্যাঁ, তের বছর থেকে পচাত্তর বছরের মধ্যে তোমরা যেতে পারো কিন্তু কোন গর্ভবতী মহিলা যেতে পারবে না। আচ্ছা, আচ্ছা এই অমরনাথ গুহা এটা কে আবিষ্কার করেছিল? ইতিহাসবিদ এবং আমাদের দেশের একাংশ দ্বারা বহুবার পুনরাবৃত্ত হয়েছে, যে আঠারোশো পঞ্চাস সালে বুটা মালিক নামে, একজন মুসলিম রাখাল অমরনাথ গুহা আবিষ্কার করেছিলেন, তার দ্বারা এই আবিষ্কার হয়েছিল, এর পেছোনে একটি গল্প আছে, কথিত আছে এই ব্যাক্তি একদিন তার ভেড়া ও ছাগল চড়াচ্ছিলেন এবং সেখানেই এই গুহার আবিষ্কার। আচ্ছা অমরনাথ যাত্রা কি খুব সোজা নাকি কঠিন? জম্মু ও কাশ্মীর সরকার এবং বিভিন্ন অলাভজনক সংস্থার দ্বারা প্রদত্ত সুবিধা এবং নিরাপত্তা সত্বেও অমরনাথ যাত্রা একটু কঠিন যাত্রা বলেই ধরা হয়। আচ্ছা ধর আমি অমরনাথ গেলাম, তাহলে উম কী করে যাব? কোথা থেকে কোথায়? পেহেল গ্যাও থেক অমরনাথ যাত্রা শুরু হবে, পেহেল গ্যাও base camp থেকে চন্দনবাড়ি প্রযন্ত তোমাকে যেতে হবে, এবং তাদের মধ্যে দূরত্ব প্রায় ঐ সোল Kilometer মত, এবং চন্দনবাড়ি থেকে তেরো কিমি track করে তোমাকে শেষ নাগে নিয়ে যাওয়া হবে, তারপরে আরো চার point ছয় কিমি Trac তোমাকে করতে হবে, তাপরে ওখান থেকে তুমি অমরনাথ যাত্রা শুরু করবে।

আহ বর্ষাকালে অমরনাথ তুমি যেতে পারবে না, জুলাই থেক সেপ্টেম্বর যাই হোক এটি বছরের একমাত্র সময়, যখন পবিত্র তীর্থযাত্রা সম্ভব তখনি অমরনাথের রাস্তা খুলে যাই, এই মাস টি অমরনাথ যাত্রার পরিকল্পনা করার সেরা সময়। আচ্ছা অমরনাথ যেতে তাও কত দিন সময় লাগতে পারে?

আচ্ছা তুমি তো বললে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা তের হাজার পাঁচশো Kilometer উচুতে অবস্থান করে, তাহলে এখানে অক্সিজেনের মাত্রা কত হবে? দেখ সেইজন্যই এখানে তোমাকে ডাক্তার বা চিকিৎসা প্রতিষ্ঠান দ্বারা জারিকরা নির্ধারিত বাধ্যতামূলক সংস্থা CHC এর একটা copy তোমাকে carry করতে হবে, কারন এখানে মহিলার peripheral oxygen saturation Mate be o two হ্রাস পাবে, ছিয়াত্তর শতাংশ এর তুলনাই গড়ে সাটস্ততি ভাগ সাত শতাংশ পুরুষ জতিদের তুলনাই বেশি ছিল। সমিক্ষায় উঠে এসেছে অমরনাথ গুহার উচ্চতার বিষয় গুলি peripheral oxygen saturation এর একটি উল্লেখযোগ্য রাস থাকে, ওখানে অক্সিজেনের পরিমান এতটাই কম থাকে তাই জন্য তোমাকে একটি ডাক্তার বা চিকিৎসা প্রতিষ্ঠান দ্বারা, বাধ্যতামূলক স্বাস্থ্য সংস্থা পত্র নিয়ে যেতে হবে আচ্ছা আমি শুনেছি অমরনাথ করার জন্য একধরনের পাত ব্যাবহার করা হয়, সেটা কি পাত? বাধ্যতামূলক স্বাস্থ্য সং সংস্থা পত্র CHC অনুমোদিত ডাক্তার বা চিকিৎসা প্রতিষ্ঠান দ্বারা জারিকরা, আর চারটি Passport size এর ছবি Travel permit এর জন্য তোমাকে এটা দিতে হবে আচ্ছা অমরনাথে কি helicopter এর মাধ্যমে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, মন্দিরটি সরাসরি সড়কপথে অক্সিজেন যোগ্য নয়, সারাসরি তুমি যেতে পারবে না Access যোগ্য নয়। এটি আরোভন পথ দিয়ে পৌছতে হয় বা মন্দিরে পৌছাতে বেশ কয়েক দিন সময় লাগে, তাই জম্মু-কাশ্মীর সরকার তাদেকে আরো সহজ করে তোলার জন্য এবং পর্যটকদের সুবিধার জন্য মন্দিরে helicopter পরিষেবা শুরু করেছে, কিন্তু তোমাকে অনেক আগে এ helicopter পরিষেবা নিতে হবে, এবং জনপতি এটা হয়তো চারহাজার থেক পাঁচহাজার টাকা। এবং ফেরার পথে তোমাকে আবার helicopter এর জন্য ticket কাটতে হবে, কিন্তু অনেকি আগে। আচ্ছা এত উচুতে অবস্থিত তাহলে নিশ্চয়ই অক্সিজেনের অনেক সমস্যা রয়েছে তাইনা? হ্যাঁ, চলমান অমরনাথ যাত্রা চলাকালীন বারোহাজার ফুট উপরে পঁচিশ টির ও বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টের অভিযোগ করেছেন, ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ ITBP অবিল্মে তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। অক্সিজেন আহ police জানিয়েছিল তীর্থযাত্রার অমরনাথ যাত্রার জন্য বাতাল রুটে ছিলেন, এবং সেখানে সবচেয়ে বেশি অক্সিজেনের ঘাটতি ছিল।